আমিও রান্না বান্না দে আমিও জানতাম না হঠাৎ করে বাইরে থাকতে হয়ে হটাত করে একা একা তো থাকতে হই তার জন্য একা একা হটাত করে কেও তো শেখা মানে শেখাতে আসবে না একদিন আমিও চেষ্টা করেছিলাম কিভাবে রান্না করতে কিভাবে একদিন করেই মানে করেই বসলাম আর কি ভাবলাম দেখা জাক পারি নাকি

তারপরে আলু দিলাম কসিয়ে তসিয়ে, তারপরে ভালোকরে একটা তরকারি করে ফেললাম তারপরে খেয়ে দেখলাম না ভালই ভালই করতে পারলাম আর রান্না বান্না এমন একটা জিনিস সবার হাতে সবার স্বাদ আলাদা রকম আমার স্বাদ আলাদা রকম আমার স্বাদ একরকম হবে, তুই রান্না করলে তর স্বাদ একরকম হবে মানে সবার স্বাদ একরকম সবার হাত সমান নই আর কি তুই প্রথম কি রান্না করেছিলি? প্রথম আমি ডিমের তরকারি করেছিলাম আর কি আচ্ছা কিভাবে করেছিলি?

তারপরে করাই টা কে গরম করতে দিলাম গরম করে তেল দিলাম তেল তার গরম হতেই তারপরে পেয়াজ দিলাম পেয়াজ দেওয়ার পরেই তারপরে হলুদ লঙ্কা গুর লবন দিয়ে ভাল করে নেরে চেরে তারপরে আলু টা কে দিলাম আলু দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম এই আর কি তারপরে ডিম টা কে দিয়ে দিলাম ডিম তাকে দিতেই এই কিছুখন ফোটার পরে হয়ে গেল

তুই একাই খেয়েছিলিস না আরও খেয়েছিল আমি একাই খেয়েছিলাম একাই ছাড়া একাই ছাড়া আর কে খাবে

না ইরকম কিছু এখনো পর্যন্ত করা হয়ে হতই নি এমনি কি কি রান্না করতে পারিস ঐ তো ডাল পারি ডিমের তরকারি তারপরে বিভিন্ন রকম ছোট খাট জেরকম ছোট ছোট রান্না বান্না করতে পারি সহজ সহজ কিছু করতে পারি আর কি

মাংস আমি একবারি রান্না করেছিলাম আমি দেখ যেহেতু আমি বলেছিলাম অইজে একদিন রান্না করেছিলাম ডাল তারপর থেকে যে একটা ইছহে তইরি হল নিজের মধহে থেকে তারপর আমি রান্না বান্না করি বভিন্ন রকমের জিনিস করি আর এমন নই যে এইসব রান্নাই করি যেগুলো গ্যাস জালিয়া করতে হই অনেক্রকম juice ও বানাই অনেক রকম আচার বানাই এগুল আমি বানাই যেমন recent আমি আমের আচার বানিয়েছিলাম আম তো কাচা আমএর season এখন জানিস তো কাচা আম কেতে পিস পিস করে সেটাকে প্রথমে নুন হলুদ জিরে গুল গল্মরিচ গুল আর কিছু মস্লা পাতি মাখিয়ে পুরো একটা পাত্রে নিয়ে সুখিয়েছি পুরো রদ্রে দুদিন ধরে সেটাকে তারপর একটা বয়ামে ভরে সুকন লঙ্কা তেল দিয়ে আর কিছু মসলা পাতি যেগুলো লাগে সেগুল দিয়ে বয়ামে ভরে রেখেছি তো এরপর যখন বাপার টা কিছু দিন যাবে তখন সেটা আম তেলে পরিনত হবে তো এটা প্রথম বার চেষ্টা করলাম যানি না আদেও কি হবে কতোটা আচারে পরিনত হবে না অন্য কিছুই হয়ে যাবে চেষ্টা করলাম দেখি এখন কি হই ভই পেলে চলবে না চেষ্টা করতে হবে বা যে হতে পারে খাওয়া প্রথম বার চেষ্টা করলে এমন কি আমার মা এতো বছর ধরে রান্না করছে আর হইত অনেক খাবার ঠিক থাক হই না নুন কম হই বা taste ভাল হই না হতেই পারে কিন্তু সেই ভয়ে চেষ্টা করবো না সেটা বললে চলবে না মাংস যেমন রান্না করেছিলাম আমাদের তো সবার বন্ধুদের মধ্যে একবার picnic হয়েছিল তো আমরা সবাই মিলে কাটাকুটি করে ছিলাম তো রান্না বলতে সবাই সব সাহায্য করেছিল আমি পরিমাণমতো নূন দিয়েছিলাম মসলা যে রকম লাগে জলটা ঠিক টাইমে দেওয়া ঠিক টাইমে নামানো এইগুলি কি আমি করেছিলাম আর সেদিন কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছিল তো কাঠের জলের আন্ডার দেখবি একটা আলাদা স্বাদ থাকে যেটা তুই গ্যাস এর রান্নায় কোনদিন পাবি না সেইজন্য একটু ভালো হয়েছিল কিন্তু খাসি

তুই যতই উননে মানে যতই গ্যাসে রান্না করিসনা কেন উননের স্বাদ কিন্তু আলাদা উননের স্বাদ এর সঙ্গে কোন স্বাদ এর তুলনা করা যাই না জানি না এটা কেন হই কিন্তু খাসির মাংস কোনদিন আমি রান্না করিনি মানে সেইরকম কিছু পারথক্য হবে না একটু অনেকটা বেসিখন শেদ্দ করতে হবে এই যা তাছাড়া সেইরকম কিছু আর পারথক্ক্য হবে না আর এছাড়াও একদিন একটা ফলের রস বানিয়েছিলাম এইগুল তো ঠিক আছে সবাই পারে রান্না বান্নার সমই আমি খেতেও খুব ভালবাসি আর তুই কি খেতে ভালবাসিস হেঁ রান্না বান্না করে দেবে বসে বসে খাব এটা খুব বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকমের আইটেম এর খাবার দাবার হবে মিস্তি জাতিও বাপার টা মার ভাল লাগে না

Kolkata এ যে কাজের সুত্রে এতদিন ছিলি তো বিরিয়ানি তো খেয়েছিস নিশ্চয়ই অনেক জাইগা থেকে হ্যা ত কোন জাইগার বিরিয়ানি টা সব থেকে ভাল লেগেছে তোর সেটা মনে পরছে না তবে বিভিন্ন জাইগাই বিভিন্ন রকমের স্বাদ হয়েছে অনেক জাইগাই খারাপ লেগেছে অনেক জাইগাই ভাল লেগেছে তো বর বর restaurant থেকে খাইনি সে তো বলতে পারছি না তো ছোট খাট restaurant থেকেই খেয়েছি আর কি street food টুট এইসব জাইগা থেকেই খেয়েছি তো বিভিন্ন জায়গায় বি অনেক জায়গা খারাপ লেগেছে অনেক ভালো লেগেছে তো

প্রিয় মটন বিরিয়ানি তারপরে মটন মটনের সমস্ত কিছু বলব না কি আলাদা আলাদা বলবো

মটন টা ভাল লাগে চিকেন তাও ভাল লাগে চিকেন টা খুব ভাল লাগে তারপরে তোর আর কি বলি fried rice তা ভাল লাগে kolkata র কিছু কিছু জাইগা আছে যেমন সেইগুল মনে ঐতিঝ্য বহন করে কিছু কিছু জিনিস আমি তকে বলি কএকটা জিনিস জেনম Coffee House বা মিত্র কাফের ফিস কবিরাজি বা paramount এর ডাবের সরবত বা কল্বারির কসা মাংস এগুল এর বাপার এইরকম হয়ে গিএছল এগুল সমস্তই আমার খওয়া হয়ে গেছে কিন্তু কোন একদিন মনে এখানে এমন কোন রাঁধুনি ছিল যার জন্য এই নাম গুল খ্যাত হয়েছে কিন্তু এখুন গিয়ে অবস্য সময়ের সাথে তো রাঁধুনি পালাবেই এখুন গিয়ে সেই স্বাদ টা আর পাওয়া যাই না সেই স্বাদ টা যেহেতু পাওয়া যাই না তো সেই বাপার গুল শুধু নামেই থেকে গিএছে আর এই যে যেমন coffee house coffee house coffee মানে একদমি খেতে ভাল না মানে তোর মনে হবে যে ঐতিহ্য টাকা যে বহন করছে সেটা কি কারনে স্বাদ তো একদমি ভাল না আমি বিভিন্ন জাইগার বিরিয়ানি খেয়েছি kolkata যে তবে আমার যেটা সব থইকে ভালো লেগেছে সেটা আছে Indian Resturant এর মটন বিরিয়ানি জেতা তোর khidirpore এ অবস্থিত তকে যদি জেতে হই ওখান থেকে Metro ধরে Planed নামতে হবে সেখান থেকে Bus যাই bus করে বলবি আমি Indian Resturant জাব তাহলে নামিয়ে দেবে অখানে গিয়ে অখানে কার special মটন বিরিয়ানি দিতে বলবি দিয়ে খাবি অসাধারন লাগবে কিছু কিছু জাইগা আরও টক আমি বলে দেব যদি তুই খেতে চাস যে যেগুলো নাম করা না কিন্তু সেখান কার খাবার গুল অসাধারন খেতে যেমন surendra nath college এর সামনে একটা দাব বিরিয়ানি পাওয়া যাই সেটা খুব ভাল খেতে আছো তোর মোমো খেতে কেমন লাগে? হাঁ মোমো খেতে ভাল লাগে বেসির ভাগ টাই chicken momo টাই ভাল লাগে Veg momo থেকে chicken momo টাই ভাল লাগে ভাল লাগে এখন আর কি বলত খাবার দাবারে এতো পরিমান্রে মসলা পাতি দেই এতো পরিমানে ভেজাল মেসান হয়ে গিএছে না তো বেশি খেতে ভাল লাগে তৈলাক্ত জিনিস খেলে সেটা আর সজ্ঝ্য হছে না এতো পরিমানে ভেজাল তেল মসলা টে এতো পরিমানে ভেজাল দেওয়াই তার জন্য সরিরে অসুস্থ হয়ে পরেছে খেলেই আর কি অসুস্থ হজম হই না এইরকম আর কি তার জন্নই বেশিরভাগই এইসব খাওয়াদাওয়া খুব কম হই আর কি তৈলাক্ত খাবার যেহেতু একটু কম হই

হ্যাঁ ওইজে বলছি না এখন সমস্ত জিনিসে তোর মশলা হোক তেল হোক সব জাইগায় ভেজাল সমস্ত জাইগায় ভেজাল এতো পরিমানে ভেজাল দেওয়া হই তার জন্য সুট হয় না আর বেশিরভাগ লিভার টিভার খুব ক্ষতি করে আর কি এসব liver এর ক্ষতি করে এই জন্যে আর খুব ত্তাতারা তারি হজম ও হতে চাই না গ্রামের কি রে এখন তো বিভিন্ন জাইগাই কাঠের জালে রান্না হই তো তোর কোন রান্না টা বেশি ভাল লাগে গ্যাসের ওভেন নাকি কাঠের জালে?

কারণ ওই রান্নার একটা আলাদা স্বাদ আছে তাই তো

বর বর restaurant দেখবি বিরিয়ানি তিরিয়ানি কাঠের জালেই হই

আমি দেখেছি অনেক জায়গায়ে এই দাদা বউদি বারাকপুরের দাদা বউদি ওখানে কিন্তু কাঠের জালেই রান্না হয় বিরিয়ানি টা কাঠের জালেই হই ঠিক আছে দেখেছি আমি বিভিন্ন রকম Food Blogger এর মাধ্যমেই দেখেছি আর কি খেতে জাওয়া হইনি কিন্তু দেখেছি হাঁ দাদা বউদির বিরিয়ানি টাই আমার খাওয়া বাকি সবাই বলছিল আমার একটা বন্ধু গিয়েছিল তো অরা বলছিল খুব সিঘ্রই মানে খুব কাছাকাছি অরা বলছিল যে এখন আর সেই স্বাদ টা নেই তো আমার জেতা মনে হল তোর কথাটা সুয়ে প্রথম প্রথম যখন চালু করেছিল তখন কাঠের জালে রান্না হত তখন হইত সেই স্বাদ টা তারা দিতে পারত এখন অবশ্য প্রজুক্তির সাথে প্রচুর ভির যেহেতু হই ও হই তারাও আসতে আসতে টাকা income এর জন্য হইত নিজেদের কে পরিবর্তন করে ফেলেছে গ্যাসের ওভেন অন্যান্য যেসব জায়গায় যেরকম রান্না হয়ে তারাও নিজেকে পাল্টে সেরকম করনি সেজন্য তাদের স্বার্থ পাল্টে গেছে তো আমার খুব ইচ্ছা ছিল ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি বিখ্যাত সবাই বলে ওখানে খেতে জাওয়া কিন্তু এই যে আমার বিন্ধুদের থেকে এইরকম এতো কথা সনা পর সেইরকম আছে কিন্তু কিছুটা কমে গিয়েছে আর কি জানিনা গিএ কিরকম হবে আরো কিছু বিখ্যাত বিরিয়ানি জায়গা আছে মোটামুটি সব জায়গা থেকেই আমার খাওয়ার কিছু কিছু জায়গা আছে সেগুলো আশাকরি খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে হ্যাঁ আমারও খাওয়ার খুব ইচ্ছা আছে ওইসব তারা বৌদি তারপর আরও কিছু কিছু নাম আছে মনে পরছে না সেসব জাইগাই জাওয়ার খুব ইছহে আছে ওখানে খাওয়ার খুব ইছহে আছে যেহেতু বিরিয়ানি টা খুব ভালবাসি খেতে আরকি বিরিয়ানি জেসব জাইগাই হই আর কি খুব ভাল লাগে জাওয়ার খুব ইছহে আছে ওখানে গিয়ে খাওয়ার তুই যে বললি তোর ফুচকা খেতে খুব ভাল লাগে! কোন জাইগা থেকে ফুচকা খেয়েছিস সেরা লেগেছে কথাকার ফুচকা তোর সেরা লেগেছে সেটা বল

যেখানে আমি মনে ওরা তো ফুচকার দকান তো যে মনে একটা স্তায়ি নই তার আগে যেখানে বসত আর কি তো ওইসব এর ফুচকা খুব ভাল আর কি খূব ভালো লাগে এইসব যেমন বিভিন্ন restaurant এর ফুচকা এইগুল তেমন একটা এ হয়ে না taste হই না কিন্তু street footer ফুচকা hygienic হলেও কিন্তু টেস্ট হই তোর কি মনে হই তোর কথাকার ফুচকা ভাল লাগে

মুকুন্দপুর বলে একটা জাইগা আছে ওখানে একটা বাজার বসে ফুলের বাজার ত ফুলের বাজারের মরে একটা বিহারি কাকু ফুচকা নিয়ে বসে তো তার যেই আলুটা মাখে তার সেটা এতো অসাধারন ভাবে মাখে সেই আলুর সাদেই ফুচকার স্বাদ টা ভরে যাই আর সেই অনেক ধরনের ফুচকা থাকে যেমন মিস্তি ফুচকা দই ফুচকা চাতনি ফুচকা আবার তুই যদি তিরিশ টাকার অপরে ফুচকা খাস তবে তকে একটা চাত্নি ফুচকা এমনি free দেবে বা

আমি কোনদিন দেখিনি তার দকান ফাকা আছে সবসময় লোক জনের ভির লেগে থাকে আর লক্তির ব্যবহার ও যেহেতু খুব ভাল ব্যবহার একটা গুতুরতপুরন জিনিস খাবার দোকান চালাতে গেল ব্যবহার জিনিস তো ব্যবহার খূব ভালো আর কিছু আশেপাশের লোকজনের সাথে যাদের বন্ধুত্ব হয়ে গেছে তাঁরা আমার মনে হয় যে তাদের আমি অনেক সময় দেখি অনেক ধনবানওদেখি তো আমার মনে তারা আরকি রোজকার একটা খরিদ্দার হয়ে গেছে সেই দোকানে তো বেশ ভালো ওই ফুচকা আমার সবথেকে ভালো লেগেছিল এখন ফুচকা তো এ টাকা এতো কমে গিয়েছে আগে যেমন দস তাকাই দস্তা ফুচকা খেতাম বারতা ফুচকা খেতাম দস তাকাই কটা ফুচকা দিছহে এখন চারতে পাচতা দেয় আমাদের এখানে ফুচকা দস তাকাই চারতে দেই আমাদের এখানে কিছু কিছু জাইগা মানে একটু নরেন্দ্রা পুরের গ্রাম সাইডের ধুকে গেলে বা সোনার পুরের গ্রাম সাইডের দিকে ধুকে গেলে হইত দস তাকাই পাচতা ছতা দেবে কিন্তু kolkata র দিকে এখন চারটের বেশি দস টাকার ফুচকা তো কোথায় দিবে না আর চাতনি ফুচকা বা দই ফুচকা খেতে গেলে তো আরও দাম দই ফুচকা তো থালা হিসেবে দেই থালা হিসেবে তিরিশ তাকাই মনে হই পাচ টা দেই মানে একেক্তা ফুচকার দাম ছ টাকা করে উঈ এক তোর ফুচকা খেয়ে পসাই না এখন টাকা যেহেতু কমে গিয়েছে না পরিমানে যেহেতু কমে গিয়েছে ফুচকা খেয়ে পসাই না তাই না টাই একদমি টাই কিন্তু তাও স্বাদ ভাল থাকলে খাওয়া যাই যেহেতু আর যাই হক আর যাই হক সবাই স্বাদই খজে হম আর বাঙ্গালিরা একটু খাওয়ার রসিক হই সেইজন্ন্য ভাল জাইগা থাকলে দাম একটু উনিশ বিশ হলেও খেয়ে নেই হম ঠিক আছে চ অনেক কথা হল আবার পরে কথা হবে ঠিক আছে